একটা শপিং মল আছে শপি শপিং মলটা সাদা।

একটা দোকান আসে দোকানে অনেক জিনিস আসে দোকানের সামনের দিকে বস্তা আসে।

এখন লাগাইসে খাল্লা এরপরে দোকানের বিতরে অনেক জিনিস আসে গী আসে তাইরপরে মানুষটায় ডেস লাগাইসে সাদা।

মেশিনটা কালা সাদা দোনোটাই মিলিয়া।

ওয়ালটা ওয়ালটা কমলা কালারের সাইটের দিকে সাদা খুব সুন্দর।

এখানে আমি অনেকগুলু ডিব্বা দেখতে পারলাম।

ছামনে দুইটা গট আসে একটা জুতা আসে একখান ব্যাটা আসে ।

লাইট আচে ফ্যান আচে ওয়াল আচে ওয়ালটা সাদা।

ছেলে একটা ছেলে নীল কালারের গেন আকাশি কালার -এর গেঞ্জি কালো প্যান্ট লাগিয়েছে অনেক সুন্দর ওয়াল একটা।